এখানে কয়েকটা বাসকে দালানো থাকতে দেখা যাচ্ছে।

একটি শোয়ার জন্য বিছানাও রয়েছে।

উপরে একটি ফ্যান টাঙ্গানো রয়েছে।

এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি।

কিছু জুতাও রাখা রয়েছে।

এখানে একটি বড় ইস্কুল দেখতে পাচ্ছি।

কয়েকটা মানুষকে দেখা যাচ্ছে একটি লাল রঙের ডাস্টবিন আছে।

এইখানে অনেক বড় একটি ঘর দেখা যাচ্ছে।

কয়েকটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় লোহার দরজাও আছে।

একটি সাদা রঙ্গের খাবার থালা রয়েছে।

এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি।

এখানে একটি লোহার দরজাও রয়েছে।

এখানে একটি বড় রুম আছে।

অনেকগুলি ছোটো বড়ো গাছও রয়েছে।

একটি বড় টিনের বেড়া দেওয়া রয়েছে।

অনেকগুলি ছোট বড়ো গাছ রয়েছে।

অনেকগুলি ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে।

এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি টিনের বেড়াও আছে।

এখানে একটি বড়ো দোকান দেখতে পাচ্ছি।

কিছু ছোট বড় গাছ রয়েছে।

এখানে একটি বিয়েবাড়ি দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি ফ্যান ও একটি এ_সি লক্ষ করা যাচ্ছে।

এইখানে একটি বড় নদী দেখতে পাচ্ছি।

কয়েকটি আলমারি লক্ষ করা যাচ্ছে।

কিছু বাড়ি লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি টোটোকে দাঁড়ানো থাকতে দেখা যাচ্ছে।

একটি সাইকেল ও একটি চেয়ার রয়েছে।